উয়ার সাইড এও আরো একটা পটরি আছে ওই সাইড এ চাপার জন্যে এক খানি সিঁড়ি মতন ইয়ে বানা আছে।

রাখা আছে দেখতে ভালো লাগছে ।

এ এই চিত্রটো একটা পার্ক এর বটে।

জন্য পিছনে ভর্তি আছে যে জল থেকে এখানেই ঘেঁষে আছে ।

উয়ার সাইড -এ সাইড -এ অনেক লোক আছে ।

তার সাইড এ সাইড এ অনেক ছোট ছোট গাছ। অনেক দুটো বড় বড় আম গাছ আছে

এর ভিতরে সাদা সাদা লাইট জলছে।

এটি পার্মানেন্ট ডায়েরি পার্লার বটে ।

এখানে সব চেয়ার -এর সাইড -এ সাইড -এ একটা করে বোর্ড লাগা আছে। এটা একটা কম্পিউটার -এর এ বটে লাগছে ।

তার সাইড -এ একটা ব্যাঙ্ক আছে ।

এই চিত্রটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বটে।

এখানে একটা খুঁটা আছে এই লাইন এর যা অনেক তার গিয়েছে খুঁটা টি তে ।

এই চিত্রটা একটা ব্যাংক এর বটে যার নাম বন্ধন ব্যাংক ও বটে।

এই ব্যাঙ্ক -টা তে এ.টি.এম. এর সুবিধাও আছে ।

এ চিত্রটা একটা বড় প্রাণী বাঁদর বটে।

অনেক ঘাস জলে ভিজে গেছে সাইড এ সাইড এ অনেক গাছ আছে।